কাস্টমার বসে আছে আর চুল কাটার জন্য দোকান দাড়িয়ে আছে এবং তার হেয়ার স্টাইল ঠিক করছে আর দূরের অপোজিট সাইড এ একজন অ্যান ইয়েলো একজন অ্যা-উম অরেঞ্জ কালার এর শার্ট পরা কেউ দেখা যাচ্ছে।